এখানে দুটো পুকুর দেখা যাচ্ছে। দুটো পুকুর আছে এদিকে একটা পুকুর ওদিকে একটা পুকুর। মাঝখান-এ একটা ছোট্ট রাস্তার মতো একটা আছে। ছোট্ট করে।